এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি একটি জিম এখানে দুজন ছেলে আছে তারমধ্যে একটা ছেলে তার বডি দেখাচ্ছে এবং তাদের পেছনে অনেক জিম এর সরঞ্জাম গুলো পড়ে রয়েছে।